একটি বইয়ের দোকান। দীপক বুক ডিস্টেন্স বুটস সট লেক ।

আই বিই মার্কেট কোলকাতা সেভেন হান্ড্রেড ওয়াআন জিরোও সিক্স সব নাম্বার টোয়েন্টিএইট ।

এ গভারমেন্ট অফ ইন্ডিয়া ও আন্ডার ব্যাঙ্ক ।

একটি বুদ্ধ দেবের মন্দির আছে--